ঘরটির মাঝে একটি জানালা আছে।

ঘরটি সাদা আর হলুদ রঙে রঙ করা আছে।

ঘরটির উপরে একটি পাইপ লাগানো আছে।

পিছনের দিকে একটি হলুদ রঙের বোর্ড ঝোলানো আছে।

হলুদ রঙের দেওয়াল দিয়ে এই গাছগুলোকে ঘেরা রয়েছে।

পিছনের দিকে পাহাড় দেখা যাচ্ছে।

উপরের দিকে নীল রঙের আকাশ।

দোকানের বাম দিকে উপরের দিকে টাইমের ঘড়ি দেওয়া আছে।

সামনের দিকে দুটো লাল রঙের পিলার দাঁড় করানো আছে।

দোকানের সামনে অনেকগুলো ফুল ঝোলানো আছে।

অনেক রকম কালারের সোয়েটার রাখা আছে।

এই হলরুমটি নীল এবং সাদা রঙ দিয়ে তৈরি।

এই মাঠ দিয়ে চলে গেছে দুটি সরু রাস্তা।

দোকানের সামনে একটি লোক চেয়ারের ওপর বসে আছে।

মন্দিরটি সাদা রং করা আছে।

মাঝখানে একটি ঘন্টা ঝোলানো আছে।

এখানে নানা রঙের আলমারি এবং সোফা রাখা রয়েছে।

রাস্তাটি হলুদ আর লাল রংয়ের তৈরি করা আছে।

রাস্তাটির দু-সাইড -এ নীল আর সাদা রঙের দেওয়াল উঠানো আছে।

রাস্তার দুই ধারে অনেকগুলো গাছপালা।

রাস্তার ডান পাশে অনেক দূরে আরেকটি পোল লাগানো আছে।

জমির মাঝখান দিয়ে একটি আল করা আছে।

পিছনেরদিকে অনেকগুলো বড় বড় গাছ রয়েছে।

ঘরের চারিদিকে বড় বড় গাছপালা।

একজন গ্রাহক তার দিকে তাকিয়ে রয়েছে।

এবং মাঝখানে লাল নীল হলুদ সবুজ রঙের বেলুন দিয়ে বিল্ডিংটি সাজিয়েছে।

এটি একটি মেয়েদের প্রসাদনী সামগ্রীর দোকান।

এই দোকানের মধ্যে ভেল চিরুনি আয়না গলার হার ব্যাগ রয়েছে।

দোকানে অনেক রকমের খাওয়ার রাখা আছে।

দোকানদারটি নীল রঙের টি-শার্ট পড়ে আছে।

দোকানঘরটিতে একটি কম্পিউটার আরেকটি জেরক্স মেশিন রাখা আছে।

পিছনের দিকে অনেকগুলো গাছপালা রয়েছে।

কারখানার চারিদিকে ইটল দিয়ে গাঁথা দেওয়াল।

পিছনদিকে নীল রঙের কভার দেওয়া টেবিল আর সাদা রঙের কভার দেওয়া চেয়ার আছে।

এখানে একটি দোতলা বিল্ডিং আছে।